একটি বড় ঘর দেখা যাচ্ছে ঘরটির দরজায় এবং পাশে সেল লেখা রয়েছে।

রাস্তার পাশে দুটি অটো এবং একটি বাইক দাঁড় করানো আছে।

নীচে কিছু কিছু শুকনো পাথাও পড়ে রয়েছে।

কারেন্টের তার দেখা যাচ্ছে।

একটি ছোট ঘর দেখতে পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে দোকান।

দুটি জালনা দেখা যাচ্ছে এ একপাশটা কাঁচ দিয়ে ঘেরা বলে মনে হচ্ছে।

দোকানটির আ দোকানটি বা ঘরটির একটি উপরে বোর্ডে লেখা রয়েছে এ_কে এন্টারপ্রাইজ ।

একটি বড় ঘর দেখতে পাওয়া যা--

একটি বোর্ড -এর ওপর লেখা আছে ইনটোরিও ।

আর উপর একটি বিছানা দেখতে পাওয়া যাচ্ছে বিছানায় চাদর পাতা রয়েছে উপরে দুটি বালিশ রয়েছে সাদা খোল ওয়ালা।

দেখে মনে হচ্ছে আ শপিংমল হলেও--

সারি সারি অনেকগুলি জিনিস সাজানো গোছানো রয়েছে।

আর সামনেই রয়েছে একটি ইলেকটিক লাইট ।

পেছনে দেখা যাচ্ছে একটি নদী বা পুকুর।

একটি গ্যাস সিলিন্ডার একটি চেয়ার একটি টেবিল রয়েছে।

একটি ছেলে একটি মেয়ে চুল হেয়ার ডাইলার দিয়ে শুকোচ্ছে বলে মনে হচ্ছ--

একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

পিছনে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এর মধ্যে জিনিস ভরা রয়েছে বলে মনে হচ্ছে পাশে একটি ঠাকুরের খাট দেখতে পাওয়া যাচ্ছে।

তার ভেতরে একটি লোক বসে কাজ করছেন এবং--

বাইরে একটি লোক আঃ দোকানের দরজা বন্ধ করার জন্য মনে হয় দাঁড়িয়ে আছে।

গুলিকে দেখা যাচ্ছে শার্ট শার্টগুলি অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে।